একটা রাস্তা দেখতে সাদা কালার -এর বিল্ডিং দেখতে পাচ্ছি দুটা সবুজ কালার -এর ড্রাম দেখতে পাচ্ছি তিনটে বাইক দেখতে পাচ্ছি চারটে।

এখানে একটা ছোট বাচ্চা পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি ফুলের গাছে জল দিচ্ছে দেখতে পাচ্ছি সাদা কালারের বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং দেখতে-- ।

সবুজ কালার -এর আসন আছে। লাল কালার -এর আছে নীল কালার -এর আছে খয়েরি কালার -এর আসন আছে। সাদা কালার -এর আসন আছে পলিথিন আছে ব্ল্যাঙ্কেট আছে।

টোটা আছে অটো আছে ট্রাক্টর আছে সামনে একটা বিল্ডিং আছে উপরে আকাশ আছে লাইট আছে এখানে আহ মানুষ দাঁড়িয়ে আছে বাইক -এ দুজন বসে আ--

এখানে একটা জল দেখতে সুইমিংপুল দেখতে পাচ্ছি জল বাচ্চাদের খেলার জন্য একটা ইয়ে দেখতে পাচ্ছি।

পোস্টার আছে মানুষ আছে।